মানুষ গুলির সামনের দিকে কয়েকটি মুর্তি এবং কয়েকটি ফটো রয়েছে।

এখানে এই দৃশ্য দেখানো হয়েছে যেখানে অনেক মানুষ চেয়ারের মধ্যে বসে রয়েছে এবং কিছু মানুষ দাঁড়িয়ে --

এটি এবং তার পারে এটি গাড়ি দাঁড়ানো করানো রয়েছে।

একটি বড় খোলা জায়গা দৃশ্য দেখানো হয়েছে যেখানে আশেপাশে অনেক লাইট জ্বলছে এবং--